মাঝখানে একটা মন্ডপ টাইপ -এর বানানো রয়েছে আর এ্যা মাঝখানে দুলহা দুলহান রয়েছে আবার আশেপাশে কিছু কিছু লোক দা-দেখতে পাচ্ছি ডান্স করছে।

আর লোকের ভিড় দেখতে পাচ্ছি যারা বিয়েবাড়ি এসেছে।

এখানে বাড়িটা বুনছে এখনও কমপ্লিট হয় নি কাজ চলছে।

তাক করে অনেক বই আঃ আর স্টেশনারি -র জিনিস রয়েছে সামনে একটা--

আর পেছনদিকে আরও কিছু কিছু লোক বসে ওয়েট করছে।

এখানে ছোট ও বড় অনেক রকমের পোট আ আ রয়েছে।

আ যেখানে অনেক আঃ রকমের জুয়েলারি রাখা আছে আঃ কিছু কিছু ইয়ার রিং রাখা রয়েছে।

আর একটা ড্রেস -ও দেখতে পাচ্ছি ম্যানিকুইন -এ একটা ড্রেস পরানো রয়েছে।

আর এটা একটা বই স্টোর রয়েছে আর ভিতরে একটা মেয়েকে দেখতে পাচ্ছি।

আর এখানে একটা বিল্ডিং টাইপ -এর রয়েছে আজ দুটো ফ্লোর -এ বিল্ডিং টাইপ -এ রয়েছে।

সেটা একটা পাহাড় টাইপ -এর রয়েছে ওখানে অনেক গাছ লাগানো রয়েছে।

আজ সামনে কাউন্টার বানানো রয়েছে কিছু কিছু এ্যা--

এখানে একটা বড়ো বিল্ডিং রয়েছে মানে অ্যাপার্টমেন্ট টাইপ -এর আঃ ফ্ল্যাট আঃ এরিয়া যেমন হয় ওরকম।

আর এখানে সিতিজ রয়েছে অ্যাপার্টমেন্ট -এর নাম